এটি একটি হোটেল বা রেস্টুরেন্ট লাল রংয়ের ছোট মত রেস্টুরেন্ট বাইরে উম একটি ডাস্টবিন এবং একটি বাইক রাখা।

সিট একটা শো রুম -এর ভিতরে জায়গাটি। এখানে ভিতর-এ-এ বাঁশ দিয়ে এসব কাজকর্ম চলছে।

এবং কিছু গাছ দেখা যাচ্ছে এবং পিছনের আকাশটি খুব সুন্দর সাদা মেঘ ভাসছে নীল আকাশে।